সাদা রংয়ের বাড়ি দেখা যাচ্ছে।

গেটটির দুই সাইডে দুটি পিলার করানো আছে পিলার করা দেখতে খুব সুন্দর।

চার্চের যে কার্যকলাপগুলো ক-দেখে খুবই সুন্দর লাগছে .

বাগানের মধ্যে কিছু সবুজ ঘাস ফুলের গাছ সাদা ফুল কিছু দেখা যাচ্ছে .

মন্দিরের ঠিক সামনে কিছু পাহাড়ের মতো দৃশ্য যেখানে সবুজ গাছপালা দাঁড়িয়ে আছে .

এই দোকানের মধ্যে কিছু মাটির কাপ দেখা যাচ্ছে।

কিছু খাস্তার প্যাকেট রাখা আছে।

সামনে তিনটি জলের বোতল দেখা যাচ্ছে.

দোকানের সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে মোবাইলে কিছু ক্যামেরা করতে দেখা যাচ্ছে।

বাড়িটির কিছু সামনে পাহাড়ের মত কিছু দৃশ্য দেখা যাচ্ছে .

উপরে খোলা আকাশ দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে।

রুমের চার সাইড দেওয়ালে অনেকগুলা বই দেখা যাচ্ছে.

গেটটি দেখতে খুবই সুন্দর।

দোকানটির উপরে বোর্ড -এ লেখা আছে অটোমেশিন আর্ট ।

দোকানটির ভিতরে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে।

বেড এর মাঝখানে একটি ছোট ড্রয়ার বক্স রাখা আছে।

আমরা এখানে ছোট্ট ছোট্ট দুটি বাড়ি দেখতে পাচ্ছি।

তার নীচে একটি দোকান দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি ওষুধের দোকান দেখতে পাচ্ছি.

দোকানের ঠিক সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে।

দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে.

রুমের ঠিক পিছনে ইস্টিলের একটা পাইপ দেখা যাচ্ছে.

রুমের দেওয়ালের রংটি হচ্ছে সাদা রঙের .

বাচ্চাগুলার হাতে প্যানসিল কাঁচি বা অন্যান্য রকমের জিনিস দেখা যাচ্ছে.

বাড়ির ঠিক নীচের দুটি দোকান গেট দেখা যাচ্ছে।

দুজনই কালো কোট পড়ে.

রোলার গায়েরটি রংটি দেখতে হলুদ রকমের.

ব্রিজ -এর পাশে একটি গাছ গাছের মধ্যে একটি ঘোড়া বাঁধানো আছে।

বারান্দার মধ্যে দুটা চেয়ার আছে।

হোল রুমের মধ্যে অনেকগুলা কালো ধরনের সোফা টাইপের চেয়ার রাখা আছে।

বাড়িটির ঠিক সামনে রেল লাইনের মতো কিছু রাস্তা দেখা যাচ্ছে.

সুন্দর চেয়ার দেখতে পাচ্ছি।

গ্রাউন্ডের ঠিক কিছু দূরে বড় বড় পাকা বাড়ি দেখা যাচ্ছে.

বাইরে একটা মহিলাকে দেখা যাচ্ছে.

পেল্টের মধ্যে অনেকগুলি জোলাপি রাখা আছে.

আর ডিজাইনটা দেখতে খুবই সুন্দর।

দোকান ঘরের ঠিক উপরে একটি ইস্টিলের রড টাঙানো আছে.

এখানে অনেক ধরনের খেলনা ঝোলানো আছে.

বাড়ির ভিতরে একটা খাট রাখা আছে.

বাড়ির মধ্যে একটা চেয়ারা রাখা আছে।